এই এই ফ্ল্যাট এর ব্যালকনি গুলো খুবই সুন্দর। আর ব্যালকনি অনে ব্যালকনি অনেক রকমের গাছ লাগানো রয়েছে। ফুল গাছ আ অনেক রকমের আছে লাল ফুল হলুদ ফুল আর এই নীল গাছ গুলো দেখতেও খুব সুন্দর লাগে ব্যালকনি -তে।

আ এখানে দুটো ছেলে খেলতে বসেছে। যেটাকে দেখে আমার খুব ভালো লাগছিলো। আ আমার দুটো ভাইও আছে আর যেটাকে দেখতে এদের মতন। আমার খুব ভালো লাগলো এদেরকে দেখে।

এটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট যেটা আমার বাড়ি থেকে একটু দূরে আছে। আর এখানে আমি আ রাখীতে আমার ভাইয়ের জন্য রাখী পাঠানোর জন্য ইয়ে করতে যাই। আর কিছু আমার বাবা-মার জন্য চিঠি পাঠানোর জন্য ই-মেল করতে যাই। আর এখানকার কর্মচারীগুলো খুবই ভালো।

এটা একটি ঝর্ণা আর এখানকার জলগুলো খুবই সাফ।